একটা দোকান দেখা যাচ্ছে দুইটা মদ্যেখানে দোকান।

আর সামনে তিনটে টুল আছে তারপরে লাইট জ্বলছে।

লাইট জ্বলছে আ আ আ ছোটো ছোটো লিটিল লাইট -ও লাগানো আছে।

এটা একটা শপিং মল মতো দেখা যাচ্ছে একটা টেবিল রাখা আছে।

আরও বাঘের নীচে একটা কালা ধরনের ভাল্লুক টেবিল দেখা যাচ্ছে এবং বাচ্চাটিও আছে।

একজন লোক দুইজন লোক দাঁড়িয়ে আছে দুই তিনটে লোক বিক্রি করছে এবং প্লেট মালা তৈরি করছে এই ফুলগুলো বেশিরভাগই বিয়েতে ব্যবহার হয়।

আর একটা বড় ধরনের বিল্ডিং কালারিং করা বিল্ডিং আর সামনে একটা বিল্ডিং -এর--

এটা একটা বেডরুম বেডরুম -এর ভিতরে দুটো বেড আছে।

গাছ লাগানো আছে এবং কিছু রড -এর ইস্টিল বার লাগানো আছে।

লাইট জ্বলছে উপরে লাইটিং করা আছে ডিস লাইট দিয়ে বিল্ডিং -এর কালার ব্লু কালার ।

প্লাস্টার -ও করা আছে দুএকজন পাশে আর একজন লোকও দাঁড়ায়ে আছে কজন লোক কেনাকাটা কর--

আর তলায় কিছু কাঠ দিয়ে ঘেরা বানানো আছে।

এটা একটা টেন হাউজ লেখা আছে সামনে দেখতেসি টেবিল চেয়ার আরো--

মস্তে বেলুন সাদা আর কমলা কালার -এর বেলুন দিয়ে সাজানো আছে।

তার মুখে মাক্স -ও পরা আছে হাতে একটা গামছা আছে আর তলায় কিছু কিছু মহিলারা বসে আছে।

ঘরের ভিতরে কিছু মহিলা পুলিশ -ও বসে আছে মার্কেটিং -এর সামান নিয়ে বসে আছে মার্কেট করছে এবং পাশে--

এইটা একটা ম্যারেজ -এর মন্ডপ বানানো আছে যেখানে কি ম্যারেজ হয়।

এটা একটা মন্দিরের ফটো যেখানে ঠাকুর আছে ঠাকুরের ব্রাউন কালার -এর ঠাকুর।

যেমনটি দেখা যাচ্ছে পয়সা দিয়ে তৈরি করা আছে।

এটা একটা ভেঙে যাওয়া বিল্ডিং যে কে জে_সি_বি একখান দাড়িয়া রইছে দুখোন।

আর একটা রুম দেখা যাচ্ছে সামনে গ্রীন কালার -এর লাইট এর ভিতরে রেড কালার -এর লাইট এবং তলায় দেখা যাচ্ছে ব্রাউন কালার -এর--

অ্যা তার সাথে এখানে মেয়ে ছেলে মানে লেডিস জেন--